অনেক লোক জন আছে | ওপরে একটা কারেন্ট -এর তার দেখা যাচ্ছে অনেকগুলো তার দেখা যাচ্ছে ।

পাশে দুটো ড্রাম রাখা আছে। একটা গাছে লাল লাল কৃষ্ণচূড়া ফুল গাছে ফুটে আছে ।

পোস্টার -এর মতো | আর ওপরে একটা ব্যানার টানানো আছে। সেখানে একটা --

সামনে পুরোহিত বসে আছে আর কিছু ছেলেমেয়েও আছে আরো পাশে একটা কাপড় দিয়ে মুখ--

অনেক মূর্তি আছে ও একজনের ছবি আছে টাঙানো।

সেখানে ঘুগনি বিক্রি হচ্ছে-এ। একজনের হাতে-এ প্লেট -এ ঘুগনি আছে।

উম রুম -টা সাদা ও ব্লু কালার -এর।

একটা ছোট গাড়ি লরি দাঁড়িয়ে আছে। ছেলে পেলেও--